একটি গোল পোস্ট ও

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাথরের চাটান ।

পাঁচটি ছোটি সাতটি টেন্ট |

এবং চারপাশে অনেক গাছপালা রয়েছে এবং ঘাসটাস জন্মিয়ে উঠেছে।

এডমিনিস্ট্রেটিভ কাম কমন একাডেমিক বিল্ডিং ।

এখানে আমরা দেখতে পাচ্ছি বক্স অফিস বলে একটা ক্যাফে ।

পার্ক -টি পুরো ঘাসে ঘেরা পুরো জায়গাটা ঘাসের কিছু গুলি গাছ দেখতে পাচ্ছি এবং পার্ক -এর সামনা সামনি দু একটা --

এখানে আমরা একটি পার্ক দেখতে পাচ্ছি।

খুব ম পুরোনো মন্দিরদারুন মন্দির এখানে যাওয়া হয়েছে অনেকবার পাহাড়ের ওপর একদম।